এটা একটা ইস্কুল আর দেখা যাচ্ছে যে ইস্কুলটার চারিপাশে সাইকেল রাখা হোয়েচে।

সামনের দিকটাতে একটা লাল কালারের ডেস্কে আমরা দেখতে পাচ্ছি।

সাইডের দিকে একটা বোতল -কেও রাখা রয়েছে।

এখানে একটা পুল খেলার বোর্ড দেখা যাচ্ছে।

একটা মানুষকে দেখা যাচ্ছে যে দেওয়ালে যে ছবিটা আছে তার ছবিটা উনি ফোনে ছবি তুলছেন।

স্টেজে কিছু আ মহিলা রয়েছে যারা মনে হয় উম যে নাচ গান করবে।

এখানে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে।

এখানে একটা সুন্দর মাঠকে দেখানো হয়েছে।

সাইডটাতে কিছু নেট দিয়েট লাগানোও রয়েছে।

সাইডের দিকটাতেও তিনজন বসে রয়েছে।

সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে।

এখানে কিছু মানুষ জিনিসপত্র নেয়া দেখাশোনা করছে।

আমি এখানে একটা জিমকে দেখতে পাচ্ছি।

এখানে আমি একটা দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাড়ি রয়েছে বাড়ির সামনে একটা মন্দিরও রয়েছে।

সামনে একদম সামনে অনেক বড় একটা গাছ র--